আ এবং বিভিন্ন বই ওপরের দিকে এবং নিচের দিকে সাজানো রয়েছে ।

এন্ড অ-অ সামনে অ্যা বিভিন্ন ভাবে অ্যা সাজানো রয়েছে ঘর-ঘরটাকে এইটা দিনের বেলা।

আ একটা চেয়ার ও রয়েছে। চেয়ার তার রং হচ্ছে লাল আ আর পেছন দিকে একটা আ ঘর টাইপের রয়েছে সেটা হচ্ছে নীল এবং পিঙ্ক ।

এন্ড এইটা একটা মাল্টি জিম এন্ড একটা হেলোজেন লাইট জ্বলছে।

আর এইটা একটা স্কুলের ক্লাস রুম । এখানে একজন ম্যাডাম তার আ আ এক্সাম নিচ্ছে আর এইখানে বিভিন্ন অ মেয়েরা তার বে--

আ এডভারটাইজমেন্ট -এর জন্য দেওয়া আছে এন্ড আ উ উপরের দিকে--

আ এটা একটা বড়সড় বিল্ডিং যার আ বিল্ডিংয়ের গায়ের কালার হচ্ছে লাল এবং হলুদের মধ্যে সামনে একটা বাগান টাইপের রয়েছে।

আর এইখানে একটা তারও দেখতে পাচ্ছি এন্ড নিচের দিকে কিছু লম্বা লম্বা গাছও রয়েছে এইখানে।

আ এটা একটা জিম আ জিমের সামনে এটা আ সামনে একটা আ ইনস্ট্রুমেন্ট আছে জিমের -ই অ্যা জিমের দেয়ালটা হচ্ছে সাদা কালারের ।

এইটা একটা লোক আ আ লোকটার মাথায় যে ক্যাপ টা রয়েছে ক্যাপ টা হচ্ছে নীল কালারের এন্ড জামাটা হচ্ছে রেড সাদা স্ট্রাইপ দেওয়া।

আছে এন্ড অ্যা বিভিন্ন গাছপালা ঝোপঝাড় রয়েছে এন্ড আকাশটা নীল আছে এবং অ্যা অ্যা অন্যানো--

এবং একটা মাঠ টাইপের রয়েছে যেখানে সবুজ গাছপালা রয়েছে। এন্ড যে আ উম আ ওভার ব্রিজটা ওভার ব্রিজটা --

আ একটা বাইক -এ একটা স্কুটি ওপরে একটা লোক আর একটা আ দুখানা লোক বসে রয়েছে এন্ড -এ লোকটার জামার রং হচ্ছে।

অ্য এটা একটা বড় সর বিল্ডিং বিল্ডিং এর সামনে একটা মূর্তি রাখা রয়েছে এন্ড কিছু একটা গার্ডেন ও রয়েছে সবু --

আ সবুজ বিভিন্ন ঝাড় উঠেছে এন্ড দুখানা গাছও রয়েছে সবুজ কালারের গাছ রয়েছে এখানে।

অ্যা-আ মন্দিরটার আর্কিটেকচার খুবই সুন্দর । তার পাশে একটা সবুজ আ গাছপালা রয়েছে।

এটা একটা মাল্টি জিম এখানে বিভিন্ন আ লোক আ আছে তারা জিম করছে এন্ড আ আ--

আ এখানে অ্যা কয়েকটা বোল্ডার রয়েছে আ বোল্ডারের মাঝখানে একটা লোক অ্যা ব বসে আছে আ বসে আছে এবং সে হাসছে।

হ্যাঁ এইখানে একটা সবুজ গার্ডেন টাইপের রয়েছে এন্ড একটা নর্দমাও রয়েছে পাস দিয়ে একটা রাস্তা চলে গেছে আ এন্ড এ কিছু রেলিং -ও রয়ে--

এন্ড এইটা ছাদের থেকে সাদা হ্যালোজেন লাইট জ্বলছে এইটার এন্ড সান টা চকচক করছে।

এখানে কয়েকটা আ বাস দাঁড়িয়ে রয়েছে একটা বড় সরো ট্র্যাক ও দাঁড়িয়ে রয়েছে অ্যান এখানে কয়েকটা টোটো দাঁড়িয়ে রয়েছে এন্ড --

আহ কিছুআহ জানলাও রয়েছে আহ সামনে দিয়ে একটা রাস্তাও রয়েছে লাল কালার এর রাস্তা সেটা।

আর রয়্যাল এনফিল্ডের শোরুম টাকে খুব সুন্দর ভাবে আ- ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে।

দোকানের ভিতরে একটা লোক বসে রয়েছে আর একটা দাঁড়িয়ে রয়েছে । আর এইটা একটা সেলুন অ্যান এইটা আ সামনের দিকে--

হা এইটা এইটা রাতের বেলার টাইম । এন্ড এইখানে তে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে। এন্ড তারা বাজি পোড়াচ্ছে। এ তারা --